আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে বাগানের ভিতরে একটা মন্দির আছে ।

এখানে ব্যক্তি দেখতে পাচ্ছ যে হা হোটেল উইথ হাউস - এ কারোর জন্মদিন হচ্ছে ।

আকাশ টা সাদা হয়ে আছে ঝিলের পানিটা পরিষ্কার হয়ে আছে।